এটা কোন একটা পার্লামেন্ট টাইপ -এর যেখানে পিছনে যীশুর ছবি দেখতে পাচ্ছি সামনে তিন চারজন লোক ব-বসে আছেনদুটো চেয়ার ফাঁকা ঐই আ আ একজন মহিলা দাঁড়িয়ে নিজের স্পিচ রাখছে।

এটা একটা আম দোকান দেখতে পাওয়া যাচ্ছে। দোকানটার নাম তন্তুজ বা তান্তুজা।

এখানে একটা নীল বাস দেখতে পাওয়া যাচ্ছে যার উপর লেখা আছে এন.বি.এস.টি.সি. এবং তার নাম্বার প্লেটে থ্রি ফোর সেভেন ফাইভ দেখতে পাওয়া যাচ্ছে ।